যে হোটেলের মধ্যে অনেকগুলো চেয়ারও দেখতে পাওয়া যাচ্ছে।

সেই দোকানের বাহিরে একজন লোকও দেখতে পাওয়া যাচ্ছে।

একজন লোকও দেখতে পাওয়া যাচ্ছে সেইসব রুমের বিতরে অনেকগুলো বেলুন লাগানো রয়েসে ।

এই সবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্চে যে একটি গর রয়েসে।

এই সবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি বড় নদী রয়েসে।

সি্ আরও অনেকগুলো গাসপালাও দেখতে পাওয়া যাচ্ছে।

অনেকগুলো গাসও দেখতে পাওয়া যাচ্ছে।

এই সবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি বড় রাস্তা রয়েসে।

সেই রাস্তার মইদ্যে অনেকগুলো গাড়িও দেখতে পাওয়া যাচ্ছে।

এই সবির মইদ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি দুকান রয়েসে।

এই সবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে রয়েসে।

সেই লুকের হাতের মইধ্যে একটি জলের বুতল ও দ্যাখতে পাওয়া যাচ্ছে।

সেই মানুষের সামোন দিকে একটি স্ট্যান্ড -ও রাখা আসে।

সেই মানুষগুলো সকলেই এক রঙের কাপড় পরিধান করেসে।

সেই হোটেলের মধ্যে অনেকগুলো চেয়ারও দেখতে পাওয়া যাচ্ছে আর অনেকগুলো টেবিলও দেখতে পাওয়া যাচ্ছে।

সেই হোটেলের উপর দিকে অনেকগুলো বেলুন লাগানো রয়েসে ।

এই সবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি ঠেলা গাড়ি রয়েসে।

সেই দোকানের মধ্যে অনেকগুলো কাপড় ঝুলিয়ে রাখা আছে।

উপর দিকে অনেকগুলো লাইটও দেখতে পাওয়া যাচ্ছে।

এই ঘরের মইধ্যে অনেকগুলো বিদ্যুতের ওয়্যারও দেখতে পাওয়া যাচ্ছে।

সেই দোকানের মইধ্যে একটি বক্সও দেখতে পাওয়া যাচ্চে ।

এই বক্সের উপর দিকে অনেকগুলো বিস্কুটও রাখা রয়েসে।

আরও অনেকগুলো এসিও দেখতে পাওয়া যাচ্ছে।

এই ঘরটি দেখতে মনে হচ্ছে যে হসপিটালের একটি রুম ।

এই গরের মইদ্যে অনেকগুলো ফারাম -ও দ্যাখতে পাওয়া যাচচে।

আরো অনেকগুলো গাছপালা ও দ্যাখতে পাওয়া যাচ্চে।

সেই গরের উপর দিকে অনেকগুলো লাইট জ্বলিতেসে।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

এই রাস্তার মুখে একটি গেইট লাগানো রয়েসে ।

আরো অনেকগুলো বড় বড় গাছপালাও দেখতে পাওয়া যাচ্ছে।